এবং তার পেছনে রয়েছে একটা বড়--

এটা একটা ডান্স এর স্টেজ এবং এই স্টেজ টা অনেক বড় এবং খুব সুন্দরভাবে।

এই রেস্টুরেন্ট -এ রয়েছে অনেক চেয়ার এবং টেবিল এবং এই টেবিল -এর ওপরে রয়েছে--